এখানে স ঘরটির বারান্দায় একটি ফুলের টব দেখা যাচ্চে ।

গ্যারেজ দেখা যাচ্ছে এখানে একটি অলটো দেখা যাচ্ছে এখানে চারিপাশে--

ওখানে একটি বেড দেখা যাচ্ছে একটি টেবিল দেখা যাচ্ছে টেবিলের উপরে একটি--

দূরে অনেক গাসপালা দেকা যাচ্চে।

নীল কালারের বেলুন সবুজ কালারের বেলুন --

ওখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির সামনে একটি টোটো রাখা আছে দেখা যা--

এখানে একটি খেলার মাঠ দেখা যাচ্ছে মাঠটি--

অনেকগুলি লাইট লাগানো আছে দেখা যাচ্ছে।

দোকানটির উপরে চারটি ফ্ল্যাগ লাগানো আছে দেখা যাচ্ছে।

অনেক মহিলা দেখা যাচ্ছে একজন ভদ্র লোক হাতে একটি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে কয়েকজন মহিলার হাতে একটি ব্যাগ দেখা যাচ্ছে।

অনেক গাসপালা দেখা যাচ্ছে দোকানটির সামনে এলে এ্যা--

চারিপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে গাছগুলি--